মাকে নিয়ে ফিরছিলাম খেয়ে দেয়ে নিয়ে গেলাম

ওষুধ কিনতে ওষুধ কিনে ওষুধের ওখানে বসে থাকতে হলো দশ পনেরো মিনিট ওষুধ আনতে গেল তারপরে ওখান থেকে auto ধরলাম auto ধরে বাড়ি বাড়িতে গিয়ে দিদিদের সাথে কথা ফতা বলে

বাড়ি যেতে হবে office করে তার আগে class করে যেতে হবে মাএর জন্যে পটল টটল কিনে নিয়ে যেতে হবে

সামনে HS exam পড়াশুনো করতে হবে এগুলোর জন্য

profile কি করে দেবো বুঝতে পারছি না কিন্তু কিছ না কিছু করতে হবে life -এগোনোর জন্য

বসে থাকলে কিছু হবে না আস্তে আস্তে করে সবকিছু গুছিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে

কারণ মা অনেক আশা রেখেছে আমাদেরকে নিয়ে আমরা তিন বোন

আমার পরে দিদি আমাকে দেখেছে এবার আমাকে বোনটাকে দেখতে হবে Plus মা ও রয়েছে

তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য জীবনে একটা কোনো না কোনো জায়গায় একটা গিয়ে

নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে আশা করি করে নেব

কিছু চাইনা যেন আমার পাশের মানুষগুলো আমাদের ছেড়ে যাক তারা যেন সবসময় আমার সাথে থাকুক

এখন জব বাবা নেই চাই যে মা আমি যতক্ষণ না কোন একটা জায়গায় গিয়েই stand করছি ততদিন মা আমাদের পাশে থাকুক তো মায়ের কিছু হলেই প্রচুর খারাপ লাগে তখন দিশেহারা হয়ে যাই যে কোথায় গিয়ে কি করব কি না করব

এখন মায়ের শরীরটা খারাপ একটু চিন্তায় রয়েছি যে কি হবে না হবে

চোখের সামনে দেখছি যে এক হাসিখুশি ঘুরে বেড়াতো এখন সে শুয়ে রয়েছে কিছু কাজ করতে পারছে না কষ্ট হচ্ছে খুব সামনে বনের পরীক্ষা পরীক্ষায় আ ওকেও দেখতে হচ্ছে

মায়ের এরম দিদি সারাক্ষণ কাজ বাজ নিয়ে ব্যস্ত

পড়ানো ওর tuition পড়ানো ছেলেমেয়েদের দেখা আরও অনেক কিছু রয়েছে

সেগুলোর মধ্যে দিয়েই এখন জীবন চলছে চলতে থাকুক

সবার এখন আবার ISC পরীক্ষা

এই শুরু হচ্ছে ওদেরকে নিয়ে ওদের কেউ দেখতে হচ্ছে

সকালে ওরা পড়তে আসছে ঘুম হয় না ঠিক করে না রাত্রে বেলা ঘুমাতে পারছি না সকালে বেলা ঘুমাতে পারছি

তারপরে সকালবেলা উঠেই মাথাটা খারাপ হয়ে যায় কিছু করতে ইচ্ছা করে না একটা one -এর বাচ্চাকে নিয়েছি পড়ানোর জন্য সে পুরো মাথা খারাপ করে দেয় এসে পুরো মাথা খারাপ এসে আমাদের ধরতে যাবে

তাকে ভয় দেখাতে হয় হচ্ছে আমাদের মশার bat নিয়ে মশার bat -টাকে চালাই টুংটাং করে আওয়াজ হয় ওই দেখে ভয় পায় তারপরে পড়তে বসে নাহলে পড়তে বসে না সে আবার কি বাংলা বোঝেনা

সে এস এসছে হচ্ছে গুজরাট থেকে গুজরাটটা ওদের উম বাড়ি আর তারপরে ওদের উড়িষ্যা উড়িষ্যাতে ওর মামার বাড়ি আর না ও বাংলা বোঝে

না ও হিন্দিও ঠিকঠাক ভাবে বোঝে গুজরাটি

তার সঙ্গে হিন্দিতে পড়াতে হয় সে আবার বাংলা শেখে

রোজ ওর জন্য একটা করে চকলেট এনে দিতে হয় চকলেট খাবে তারপরে পড়তে বসবে

ম তার সাথে যাতে বোনকেও পড়াতে বসি বোনের exam রয়েছে পরীক্ষা রয়েছে সামনে ওর

পরীক্ষা দেবে তারপরে সামনের সপ্তাহে আবার মা মায়েরসাথে আর আমার সাথে আমি যে যেতে হবে নতুন হাট নতুন হাটে গিয়ে ঐ আমাদের electric -এর bill আসবে

Current - এর bill তো ওখানে থাকতে হবে

Current -এর bill - টা নিয়ে তারপরে মার সাথে আগে দেখা করতে হবে ওখানে আমার এখন চিন্তা হচ্ছে যে আমিও চলে আসবো office -এ মাকে ওখানে একা থাকতে হবে তো কি করব বুঝে উঠছি না আর দিদিও যেতে পারবে না ওর সব student গুলো কারোর

বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কারোর মাধ্যমিক পরীক্ষা ওখানে গিয়ে আমাকে থাকতে হবে office ওখান থেকে যাতায়াত করতে হবে

মা ওখানে একা থাকবে বোন ও যেতে পারবেনা ওর পরীক্ষা চলছে

হুম বল

ভালো ভালো good তোর কেমন চলছে বল? এইতো চলছে কোনরকম। যা গরম পড়েছিল I বরং তাদের তো একটু বৃষ্টি টিষ্টি হয়েছে একটু শান্তি I হ্যাঁ, সেটাই তারপর পয়লা বৈশাখে কেমন কাটলো? কটা জামাকাপড় হয়েছিল? পহেলা বৈশাখে ছোটবেলার মতো হয় না রে, তাও একটা হয়েছে. কয়েকটা হয়েছে I আর রিসেন্টলি আমরা গড়িয়াহাটে গিয়েছিলাম, বুঝলি তো? হ্যাঁ গড়িয়াহাটায় খুব ভালো তোর selection গুলো খুব ভালো. তোর collection খুব ভালো এতে সিটি city style collection খুব ভালো. আর specially তোর female section থেকে male section আচ্ছা আচ্ছা. আমিও মাঝখানে তোর একদিন গিয়েছিলাম. একচুয়ালি কি সিটিজ স্টাইলে তো খুব একটা যাওয়া যায় না, বলা যায় ওটা একটা under ই shopping mall তাই না?

কিন্তু সত্যি ভালো কালেকশন. আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম quality গুলো খুব আরাম. comfort খুব comfortable

branded tag না থাকলেও মানে খুব একটা খুব brand কিছু সেরকম renowned না থাকলেও তোর আ মানে quality wise জিনিসগুলো খুবই ভালো. ব্যাপারটা ওর jeans দেখছিলাম মোটামুটি খারাপ না ভালো quality আর দামটাও খুবই reasonable ছিল দামটা reasonable মধ্যে ভালো quality এইটুকু পেলেই তো হয় সেটাই সেটাই আর তো নিচেও গেছিলাম আমি basically মানে মানে women section এর থেকেও male section টা বেশি দেখেছিলাম gift purpose এর variety বেশি variety বেশি ওদের collection আসছে শেষ হচ্ছে আবার নিয়ে আসছে ওরা হ্যাঁ হ্যাঁ ঠিকই, ঠিকই কারণ পয়লা বৈশাখের পরে পরে আমি গেছিলাম ভালো তা আর পয়লা বৈশাখে তাহলে অনেক কিছুই কেনা হয়েছিল আর কোথা থেকে কেনা ছিলি হ্যাঁ আমরা এই এই আমাদের max তো আছে বাঁশদ্রোণীতে জানিস হ্যাঁ তো এখানে তো আমি দেখছি. ওরকম recent খুলেছিল না? last year না? হুম হুম last year না মোটামুটি হয়েছে. দু বছর হয়েছে

collection আছে. খুবই ভালো collection আছে. আর তোর আমি তো প্রায় regular মানে ধর কোন একটা গেঞ্জি ওরা এমন offer দেয় বলতো? কেরকম দেয়? দুটো at three ninety nine four ninety nine এরকম

দুটো তুমি four ninety nine এ কিনতে পারো. তো খুব ভালো. ওর তো max quality বলে তো আর কথাই হবে না খুব ভালো quality আর যখনই যাই মানে আমি আর আমাকে আর carry bag কিনতে হয় না জানিস তো দুটো নিয়ে চলে আসি হ্যাঁ তোর তো খুব বাড়ির কাছে. আসলে কি বলতো shopping হচ্ছে এরকমই যে দামটা ঠিকঠাক reasonable হলে আমি তো mind ও করবো না max যেরকম citystyle এলো সেরকম আবার তার খুব basic গড়িয়াহাট street shopping ও আমার অনেকই ভালো লাগে

আর কি আমরা Kolkata থাকার এটাই তো সুবিধা যে shopping এর একটা হলে সবদিক দিয়েই মানে যাওয়া যায় new market আছে তারপরে তো new market বাঙালি মানেই তো পুজো কিছু একটা হলেই shopping new market না গড়িয়াহাট

আর মানে কলকাতার মতো জায়গায় কালচারালি যেহেতু খুবই রিচ জায়গা. এবার এখানে তোর অনেক রকম ধর্মেরই লোকজন বাস করে তো সেই ক্ষেত্রে তো তো সেই ক্ষেত্রে তো ঈদ বল বা আমাদের দুর্গাপুজো বল তোর christmas বল always কিছু না কিছু occasions রয়েই যাচ্ছে আর সেই ভাবে তোর shopping চলেই যাচ্ছে ফাঁকা তুই almost কোনোসময়

even তোর জুতো store গুলোতেও. হ্যাঁ জুতো store গুলোতেও তো তোর আ এ পুরো সব সময়ই ভিড় লেগে থাকে।

শ্রীলেদার্স তো অনেক পুরনো আমাদের house of sl এর house of sl এ অনেক ভালো ভালো ইয়ে পাওয়া যায় collection collection যেটা গড়িয়াহাটে আছে না হুম হুম যেটা গড়িয়াহাটে আছে. হ্যাঁ.

recent খুলেছে recent ওটা covid মধ্যেই খুলেছে হ্যাঁ আর ওটাও অনেকটা বড় মানে তিনটে floor আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তিনটে floor আছে

হুম হুম. যেকোনো leather যেকোনো কিছু সেই actually কি বলতো bag shopping এর ক্ষেত্রে আমি দেখেছি লোকে বেশি আর কি brand টাই যেহেতু prefer করে, যে একটু long time যাতে use করতে পারে, বেশি সময় করে use করা যায় তার জন্য একটু চাই যে ঠিকঠাক গোছের branded type branded বল বা ওই ধরনের জিনিসপত্র regular basically use করি তো তাই অতটা হ্যাঁ একটু variety চাই. তো তোর bag সেরকম না হলেও আমাদের অসুবিধা একটু পরে comfort feel করলাম reasonable মধ্যে আছে চলো. হুম. নিয়ে নাও. হ্যা তারপরে আরো আছে রে তুই যদি বলিস যে এরকম shopping mall type ছোটোখাটো ভাবি এই যে zudio টা কত ভালো বলতো? তোকে একবার বলছিলাম না?

হ্যাঁ exide excited ও আছে আবার আরে আর একটাও আছে হচ্ছে তোর lake mall আছে না রাসবিহারীতে?

lake mall ভেতরেও zudio টা আছে ওখানে কি মানে এখন shopping বলতে গেলে তো dress তো রয়েছে জামা কাপড় বলতে টপের collection খুব reasonable মানে বেশ one ninety nine এ বোধহয় একশো নিরানব্বই টাকা করে তোর top গুলো আছে প্রচন্ড ভালো তারপরে perfume আছে আর অনেক তো nailpolish ও অনেক variety এসছে ও beauty product রেখেছে ওরা. আচ্ছা হ্যাঁ beauty product ও রেখেছেন

আর যাওয়া হয়নি zudio যদিও তাইলে একবার যেতে হবে zudio এ হুম ছেলে মেয়ে অনেক দেরি আছে মানে সবাই এরই আছে আর কি আর খুব ভালো মানে কি মানে occasion purpose এ কোনো function এ হয়তো পড়ার মতো খুব বেশি কি casual casual carry করাই যায় casual

pantaloons আমাদের এখানে গড়িয়াতেও একটা আছে জানিস তো হ্যাঁ, হ্যাঁ গড়িয়ারটা আমি গেঁথেছি হ্যা আচ্ছা গড়িয়ারটা আছে আরেকটা গড়িয়াহাটেও আছে. অ্যা হ্যাঁ গড়িয়াহাটেওটা ঠিকঠাক যাওয় হয়না অতটা কিন্তু ওই parkstreet কাছেও যেটা আছে হুম হুম হুম parkstreet south city south city বলতে south city তেই তো তোর কতগুলো আছে না মানে কি budgeted ওপর depend করছে মানুষ তো সবসময় যেরকম budgeted থাকবে সেরকম জামাকাপড় কিনতে চাইবে ধর কখনো মনে হলো আমি একটা জামাই কিনবো তাতেই আমি একটু বেশি টাকা খরচা করতে চাই সেই ক্ষেত্রে তোর গেলাম একটু pantalones এ দেখলাম একটা লম্বা জামা বাট dress type কেনার gown যেগুলোকে বল ওরকম কেনার চেষ্টা হলো যখন ধর মনে হলো না একটু কমের মধ্যে shopping করতে চাইছি তখন তো আমাদের গড়িয়াহাটা new market এর street shopping best হুম হুম হুম হুম হুম হুম হুম আর একবার কি হয়েছিল বলতো গড়িয়াহাটে আমি প্যান্ডেলের সব খুবছোট ঠিক আছে? তো এবার গড়িয়াতে প্যান্টালুনসে গেছি আমি আর আমার ভাই মানে মা ছিল

যাক হচ্ছে কি না ভয় বেরিয়ে যেকোনো একটা জায়গায় ওটাকে ইয়ে করে দিলো মানে রেখে দিলো

এটাই সমস্যা হয় তারপর অনেক এইটা কিন্তু valid সমস্যা মানে ইয়ের পর থেকে

তারপর তো আস্তে আস্তে সব normalised হওয়ার পরে trial আবার খুলে দিলো, সবাই try ও পাচ্ছে গিয়ে কিন্তু তার কারণে মানে তুমি try করো আর এখন তো অনেক সুবিধা রয়েছে না যে তুমি try করলে না হলে ওখানেই একটা basket থাকে তুমি ওখানে exactly ওখানে রেখে দাও. হ্যাঁ এবার নিয়ে তারপরে এখানে ওখানে রেখে confusion তৈরি করে তো কোনো মানে কোনো মানে নেই তাই নেই যে ধর তোর তোর যেমন সমস্যাটা হয়েছিল

harassment আর কি মাথায় একটা আমরা নিয়ে চলি না আমরা চারটে জামা কিনবো তাঁর আমার budget হ্যা হ্যা হ্যা সেটাই ওইটা ওই plan তো নিয়ে চলি হ্যা এবার আমি ভাবলাম ওই জামাটা আমি fifty person off এ পাবো হাজার টাকাটা পাঁচশো টাকায় ছটা জামার মতো কিনবো তিন হাজার টাকায় বোলোই না একটা জামাই আমার হয়ে গেলো

সুবিধা আমি বলবো. বলতে যাচ্ছিলাম তোকে এই কথাটা. এই যে অনলাইন shopping এও তো সুবিধা যেতে টেতে হয় না কিন্তু দেখ সেটার থেকে অসুবিধাটাও বেশি